আমাদের এখানটায় যে coach টার সাথে খেলছি সেই coach ধর মানে একটু high level এর সেই জন্য আমাদের সাড়ে তিনশো টাকা করে নেয়। ও তা ভালো আমাদের একটা coach আনবে বলছে যে মানে পাঁচশো টাকা করে নেবে বলছে। মানে ধর level টা ওর ভালো অন্য certificate বা যেগুলো হয় না ওগুলো ভালো ভালো হবে। তারপরে ভালো জায়গায় খেলাবে গিয়ে। বলছে যে কোনো জায়গার chance পাই না আমরা সেই জায়গায় chance পাবো ধর ভালো ভালো খেলাতে বড়ো বড়ো দেখ ঝাড়গ্রামে অনেক বড়ো বড়ো খেলা হয় এক লাখ দু লাখের ও গুলো ধর আমরা chance পাই না। বলছে যে ও বলছে যে আমি যাই আমরা মানে ওর বলছে sir টা যে এরকম তোমাদের খেল খেলার দায়িত্ব আমার উনি ভালো ভালো জায়গায় ওটাই বলছেন। বাহ তাহলে তো বেশ ভালো রে। আরে একটা ছোটো থেকে স্বপ্ন দেখ ভালো একটা player হবো এটা কি করবো বল। হ্যাঁ এই এই স্বপ্নটা আমি যতদূর জানি তোর ছোটো ছোটো থেকেই আছে কারণ তুই আমাকে এর আগেও একবার বলেছিলিস যে আমার ছোটো থেকে স্বপ্ন যে football একটা ভালো footballer হওয়া তো আমি যতদূর, মানে তুই তো দেখ তুই যদি মন প্রাণ দিয়ে চেষ্টা করিস তুই অবশ্যই হবি ও ঠিকই বলেছিস কেন বলতো একটু মানে এতটা ভালোবেসে ফেলেছি যে বলার নয় football কে football ছাড়া কিছুই আসছে না মাথায়। হ্যাঁ আর কি বলবো বল। আর আমাদের আমার তো মানে সেরকম এ নয় আমি football টা মানে শখ বলবো না কারণ football আমিও ভালোবাসি কিন্তু এখন কাজের চাপে বুঝলি তো অত সেরকম football হয় না কিন্তু এই যে বললাম ভোর বেলায় coach নিয়ে খেলছি ওটাতেই যথেষ্ট আমার আর এমনিতে ধর coach টা তো এ নয় ও বেশ ভালো coach টা বলেছে যে তোমরা ভালো করে practice করো ওই যে তোর তোর coach টা যেমন বলেছে same ওরকম আমারও coach বলেছে যে তোমাদেরকে খেলানোর দায়িত্ব আমার হ্যাঁ ওটাই তো রে এবারে দেখ আমরা অনেক কিছু trial এ যাই trial সব জায়গায় pass হয়ে যাবো ওই last মুহূর্তে ওই যখন ছেলে বাছাই করবে তখন ধর আমাদের কিছু defect দেখা যাবে নিয়ে ওখানে ব্যাস আর পারবো না আটকে যাবো ওখান থেকে। হ্যাঁ রে মানে আহ দেখিস army, army র এ গুলো যখন আহ নেয় না যে দু মানে কি hight এর জন্য যখন নেয় দেখবি এতো কষ্ট হয় যখন ওদিকে hight এর জন্য ওরা যখন মানে পায় না মানে সেরকম অবস্থা আমাদের বুঝলি তো যখন আমরা পুরো এ টা চেষ্টা করি

দেখ সাত আট দিন ধরে না খেয়ে দেয়ে শুধু খাটবো খেলে যাবো ঘুম নাই মানে কি হবে? হবে না এরকম করে খেলে যান দিয়ে খেলবো তাও Choice হবে না মানে ধর কি বলবো ওদের চোখে হ্যাঁ মানে হম ওই তো যে উদাহরণটা আমি দিলাম সেটাই ধর একদম কি আর বলবো তোকে

হ্যাঁ খেলাচ্ছি তো। ও মানে আমি যা আমাকে তো তোরা তো আর খবর তো আমাকে দিবি না। আমি coach এর দান coach এর কাছ থেকেই জানতে পারলাম যে তোরা খেলাচ্ছিস। তো আমাদেরকে বলছে যেতে।

হ্যাঁ আমি তো জানি যে player আহ এমনিতেও গ্রামের খেলায় player দের সন্মান করে। আর আমি তো আমি আর কি বলছি আমি তো সামনে সামনে বার তো যখন খেল ছিল তখন তো আমি ছিলাম গ্রামে। হ্যাঁ তাও ঠিক এখন তোদের side এ কলকাতার side এ কিরকম হালচাল বল খেলাধুলার? এই এখানে খেলা বেশ high level এ খেলা মানে কি বলবো আমাদের যারা senior যারা উম খেল খেলছে আগে আগে থেকে তাদেকে কি বলবো মানে just সেই লাগে আমাকে। হ্যাঁ আর এখন ধর আমরা উঠছি খেলা তা খেলা দেখে সবাই ভালো বলছে যে বড়ো হবি যখন ভালো জায়গায় খেলবি। ভালো খেলার offer পাবি এরকম এরকম বলছে আর আমাদের যেটা খেলাচ্ছি না এই খেলাটাতে ভালোই খেলাচ্ছি মানে prize টা অনেক দিচ্ছি prize হচ্ছে তোর পঞ্চাশ হাজার আর কুড়ি হাজার, কুড়ি হাজার বলছি এটা sorry ওই তোর পঞ্চাশ হাজার আছে আর তোর চল্লিশ হাজার আছে। বাহ অনেক অনেক অনেক দিচ্ছিস তো তাহলে এবার। তারপর man of the match, man of the series, man of the goalkeeper, backy, defender এইগুলো সবই আছে। বাহ এবার এবার এবার দেখবি আমাদের যে team টা খেলতে যাচ্ছে মানে ধর আহ আমাদের team বলতে গেলে আমাদেরই team ধর কারণ আমরা যই ইয়ে coach টা আমাদের ছয় জনকে আমাদের team থেকে ছয় জনকে নিয়েছে আর ওদের আর একটা যে team আছে ওদের ওখান থেকে তিন জনকের নিয়েছে। তো দেখবি খেলাটা কি রকম হবে আমাদের এবার হ্যাঁ তা ভালো কিন্তু এ বছর যেই team গুলো আসবে ধর সবই ভালো আসবে। যেটা ধর মুর্শিদাবাদ থেকে আসছে ওটাতো মানে কি বলবোএই ধর এখন top rank এ চলছে team টা। খেলাটা দারুন লাগছে ওদের খেলা দেখতে সব ছোটো ছোটো কিন্তু খেলছে দারুন যা বলবি বল।

আচ্ছা, আচ্ছা কোনো কোনো কোথা থেকে কোথা থেকে team আসছে? মুর্শিদাবাদ থেকে তোর, তোরা বলছিস আসছিস তো তোদের ওখান থেকে কলকাতা থেকে আসবে একটা ধর তারপরে তোর ঝাড়গ্রাম থেকে তোর এ সব আমাদের আশে পাশে সব কিছু কিছু বড়ো বড়ো লোক আছে ওরা ধরছে ধর ওরা তো বাইরে থেকে player নিয়ে আসবে রামপুরহাট তারপরে মারগ্রাম এরকম গ্রাম গুলো থেকে আসবে ধর হ্যাঁ ওরা ওরা তো সবসময় hire করেই খেলায় তাই না? হ্যাঁ এখন খেলাটাকে ধর কি বলবো ওই কি বলে, কি বলে দাঁড়া রাজনীতিতে নিয়ে চলে গেছে এখন।

মানে খেলার যে দামটা সেইটাই রাখেনি ধর না রাজনীতির মধ্যে যে একটু বেশি টাকা দিতে পারবে তার player ভালো হবে এরকমই ব্যাপার। হ্যাঁ রে মানে আহ খেলার আমি জানতাম খেলাটা তো নিজের প্রতি মানে ভালোবাসার খেলা হয় কিন্তু আস্তে আস্তে এটাও যে রাজনীতিতে ঢুকে যাবে আমি ভাবতে পারিনি। কি বলবো বল এখন খেলছি সবাই ভালোও বলছে খে মানে অনেক জায়গায় মানে খেল খেলতে নিয়ে যাচ্ছে আর মানে মাও বলছে যে খেলতে যাচ্ছিস টাকা ফাকা নিস না খেলে দিয়ে আসছিস শরিরের ক্ষতি হবে নিয়ে sir ও বললো আমাকে যে খেলতে যাচ্ছ ঠিক আছে তোমার আমি permission দিচ্ছি বলে তুইমি যে টাকা ফাকা নেবে না এইগুলো না। তুমি বলবে এত এত টাকা নেবো এটা সারাদিন খেলছে ধর না খেয়ে দেয়ে খেলছি। খেলাও ভালো হচ্ছে এবারে বলছে তুমি যদি কিছু না নাও, কিন্তু দেয় আমাকে ধরো এবারে যেটা দেয় সেইটাতে হয় না তার জন্য বলে যে আর একটু বেশি চাও তাহলে ভালো হবে। হ্যাঁ আখ যা মানে সময় সেটাই দরকার বুঝলি তো এখন তোর খেলার প্রতি কেউ এখন বলবে না যে হ্যাঁ তুমি আমার team এ খেলে দাও হ্যান ত্যান তোকে কি হবে কিনে নিচ্ছে তো মানে যে team টা নিচ্ছে সেই team টা তোকে কিছুক্ষনের জন্য কিনে নিচ্ছে বুঝতে পারছিস? আর এখন তো আর ধর ওই তোর পঞ্চাশ মিনিট করে খেলা হচ্ছে তার বেশি হচ্ছে না। মানে কুড়ি কুড়ি চল্লিশ হলো ব্যাস হয়ে গেলো আর আগের খেলা গুলো কি হতো নব্বই মিনিট করে মানে কম ব্যাপার যেগুলো এক মানে ধর one day খেলা থাকতো সেগুলো আর এখন তো দু তিনদিন ধরে খেলা ব্যাস হয়ে গেলো। হ্যাঁ রে। মানে আগে কার আমাকে ধর যত দূর ভালো লাগে আগেকার football খেলাটাই মানে ফুত শুধু football বলে না যত গুলো মানে game আছে সব আগেরটাই আমাকে ভালো লাগে best লাগে সব থেকে।

আর এখন তোর kolkata super league এর কি খবর রে জানিস কিছু? উম kolkata super league এর আসল ব্যাপার কি জানিস তো এই ভোর বেলায় উঠে practice এ যাওয়া এসে আবার এই Office এ যাওয়া office থেকে এসে ঘরে এরকম করতে করতে মানে বাইরের খবর মানে আমার রাখা হচ্ছেই না।

কলকাতার খবর খুবই ভালো চলছে আর সময় এক এক সময় এমন করছে যে বলার নয়। মানে কোন position এ আছে এখন বল বলা মুশকিল আছে ওরা চার number এ আছে এখন কবে যে final খেলা হবে সেটা জানি না। কলকাতায় অপেক্ষা করে আছি যে কলকাতা জিতুক কিন্তু কলকাতার team টা একবারে মানে প্রচন্ড খারাপ খেলছে এখন আগে যেই level এর খেলতো ধর সেটা আর খেলে না। হ্যাঁ কিন্তু আমি তো আহ ওদেরকে আহ কি আর বলবো উম বেশ আর ছাড় ওই সব কথা এমনিতে হ্যাঁ যে বলছি গ্রামের আহ bar আমাদের এ football এর Ground টাতে যে bar ছিল না তো কি করেছে bar টা কি ওই same ওরকম পুরাতনই বাঁশের আছে না আহ ওই লোহার করেছিস?

ভালোই পাইয়ে দিচ্ছি ধর নিজের ঘর থেকে টাকা দিয়ে পাইয়ে দিচ্ছি। এটা যদি ঘর থেকে টাকা দিচ্ছি আবার যদি bar করি তো অনেক টাকা খরচ পরে যাবে তাই না বল। ও না আমি জিজ্ঞাস করলাম কারণ ধর বিদ্যুৎ দা কে একবার জিজ্ঞাস করলাম যে গ্রামের কি খবর গো তো আহ ও বললো যে এই সবাই মিলে চাঁদা তুলে bar করছি এবার member কিছু দিচ্ছে। এই শুনলাম তো আমি সেই জন্য তোকে জিজ্ঞাস করছি। হ্যাঁ এইটাও ঠিক শুনেছিস তুই এরকমই কিছু চলছে মানে আমিও দিয়েছি টাকা। আমার কাছ থেকে হাজার টাকা নিলো তো। ও তাহলে আমি ভুল শুনিনি। না না তুই ঠিকই শুনেছিস তোকেও তো ধরা আছে বোধ হয়।

ও phone করবে তা এখনো করেনি আমি দেখ আহ মানে বিদ্যুৎ দার কাছ থেকে এটা জানলাম যে সবাই মিলে চাঁদা তুলে bar এর একটা জোগাড় করার

হ্যাঁ এখন কি বলবো এখন ছোটো খাটো খেলা মানে আমরা গ্রামে থাকি তো এখন গ্রামের বাড়ি আমাদের গ্রামটা তো জানিস অনেক আশেপাশে গ্রামে খেলা হয় ছোটোখাটো খেলাতে যাচ্ছি খেলছি। মানে semi final এ যাচ্ছি আর হেরে যাচ্ছি কি বলবো এতো দুঃখ লাগছে যে বলার নয়। হ্যাঁ আর তোকে একটা কথা বলছি, কথা বলতাম মানে এখানে কি হয়েছে জানিস? কি হচ্ছে বল? এখানে একটা ছেলে ইয়ে আমাদের থেকে একটু ছোটো তো ও এখানে coach নিয়ে খেলতো মানে cricket, football নয় cricket ই খেলতো হ্যাঁ, নিয়ে ও কি হয়েছে মানে ও just পেছনে মানে keeper হয় না keeper এর জায়গা থেকে একটু side এ ও আছে নিয়ে

হ্যাঁ খুবই খারাপ খবর বলছিস তো কি হয়েছে সেটা বল ভালো করে বল একটু খুলে। মানে চোখে লেগেছে নিয়ে লেগে ওকে হাসপাতালে নিয়ে গেছে তো ওদের যে চোখের তারাটা ওই তারাটা পুরো খারাপ হয়ে গেছে ওর।

আহ পনেরো, পনেরো কাছাকাছি হবে ওইরকমই হবে পনেরো হবে।

মানে যেখানে keeper থাকে keeper এর side এ দাঁড়িয়ে ছিল নিয়ে ও বল করেছে ও মানে batting জোরে মেরেছে নাকি? মানে গিয়ে চোখে ওর হ্যাঁ batting মেরেছে আর আহ ওর direct চোখে জাইগাই লেগেছে। ও নিয়ে তা খবর পেলি ছেলেটা কেমন আছে? হ্যাঁ ছেলেটা এ এখন ভালো আছে কিন্তু ওর তারার মানে বল ডাক্তার বলছে যে এখন খুবই হালকা দেখতে পাবে মানে পুরোটা দেখতে পাবে তা না। ও আর তুই তো খবরই নিসনি রে আমাদের এখানে এক জনার ট্যাং ভেঙে গেছে। পা ভেঙে গেছে কি করে? আরে সেই বলি না সেই আমাদের সাথে খেলে বিজয়, বিজয় আরে হ্যাঁ বিজয় দা। হ্যাঁ এতো ভালো খেলতো ধর এবারে ধর ভালো খেললে তো সব player কে মারার চেষ্টা করবেই। হ্যাঁ ওটাই একটা খারাপ জিনিস। মানে কি বলবো আমরা খেলতে গিয়েছিলাম মানে দুজন মিলে তিনজন গিয়েছিলাম আমরা hire এ খেলতে বলেছিলো এতো এতো rate এখন হাজার মানে আমাদেরকে সাতশো টাকা করে দেয়। সাতশো টাকা করে নিয়ে

আচ্ছা। এবারে ধর আমরা গ্রামীণ ছেলে আর ওইধারে সব মাঝি এরকম আছে সব। নিয়ে নিয়ে কি বলবো বিজয় দা বল মানে খেলছি খেলতে খেলতে প্রথম খেলা শুরু হলো দশ মিনিট, দশ মিনিট ভালো খেললাম। খেলছি আমরা এবারে আমরা তিনজন ধর আমি ধর defender খেলি আর কারেন্ট খেলে ধর middle মাঠে বিজয় দা খেলে out এ হ্যাঁ। নিয়ে প্রথমে মিল হচ্ছিলো না খেলাটা নিয়ে আমি আমি আবার বিজয় দা সামনে side এ গেলাম মানে বিজয় দার পেছনে গেলাম নীচে যেটা half খেলে ওখানে গেলাম আর কারেন্ট কে দিলাম মি middle মাঠেই কারেন্ট ছিল। নিয়ে বজায় দার helper আমি হলাম। নিয়ে খেলছি খেলতে খেলতে বিজয় দাকে মানে প্রথম half এর খেলা শেষ হলো নিয়ে দ্বিতীয় half এ নামলাম নামার পর দেখছি একটুখানি খেলাটা ভালো ধরলাম ধর আমি defender থেকে ছেড়ে আমি বিজয় দার কাছে এলাম defender অন্যজনে খেললো। আর একটা আকাশ দা, আকাশ দা বলে আছে ও defender নামলো। নিয়ে আমি ধরলাম, একটু মিল হয়েছে আমাদের ধর দুজনের নিয়ে ওকে ball pass করেছি বিজয়কে বিজয় ball নিয়ে গেলো ball নিয়ে যাচ্ছে ধর একটু সাথে যখন তিন চারটে man কে যখন কাটিয়ে নিচ্ছে না তারপর ধর এবারে তো কারুর defender তো কিছু দেখে না ধর মানে পা ভাঙলো না ভাঙলো মানে পা চালিয়ে দিচ্ছে boot পরে আছে ধর, একটু boot এ বিজয় দার ই sim card ভেঙে পায়েতে লেগেছে এতো জোরে মেরেছে। ও তো বেশ তাহলে জোরে লেগেছে, এখন কেমন আছে? এখন তো ধর বলছে যে ছয় মাস উঠতে পারবে না ধর মানে উঠতে মানে bandage খোলা যাবে না ছয় মাস। ও তাহলে তো ওর খেলার সমস্যা হবে প্রচুর। মানে প্রায় খেলতে পারবে না উম ওরকম হয়ে গেলো তো। ডাক্তারবাবু ওইটা বলেনি যে খেলতে পারবে না খেলতে পারবে কিন্তু ওই পা তে অত জোর দিতে পারবে না যে এই যেমন এখন যেমন খেলতো ধর যে একটু running খেলতো মানে ভয় করতো না চলে যেত এরকম পারবে না যে জোর জবস্তি করে charge মারবো বল এ এরকম হবে না ধর।

হ্যাঁ সবাই বলেছে যে পুরোপুরি না মানে না ঠিক হলে খেলা উচিত নয় ও বলছে যে দেখি কি হয় ভাই মানে কান কান্না করছে আমাদের সামনে কাঁদছে যে কি হবে বল আমি খেলতে পারবো না আর তোরা খেলবি মানে খুব দুঃখ পেয়েছে ধর। হ্যাঁ ওটা তো পাবে একজন football, football lover কোনোদিন উম বসে থাকতে পারবে না আমি জানি। হ্যাঁ এমনি আমরা আমরা practice করি ও আসে ground মানে ধর সাইকেলে করে ওর ভাই নিয়ে আসে, নিয়ে ground এ আসে। Ground এ বসে থাকে sir এর সাথে কথা বলে আমাদের সাথে কথা বলে তারপরে ধর আর কি বলবো। তা বেশ আচ্ছা আহ এ কথায় কথায় জিজ্ঞেসই করা হলো না যে বাড়ির কাকিমারা কেমন আছে?

ও আমি মানে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম উম যে আচ্ছা আমি কি বলছি বলছি যে কাকা কা কাকার শুনলাম নাকি শরীর খারাপ ছিল? হ্যাঁ ছিল দুদিন মানে, এক সপ্তাহ হয়েছিল মানে খুবই জোর হচ্ছিলো জ্বর হয়েছিল টাইফয়েড হয়েছিল বললো নিয়ে ডাক্তারকে দেখালাম। আমার আবার দুদিন practice বন্ধ হয়ে গিয়েছিলো খেলা ওই বাবার জন্য রাম রামপুরহাটে hospital এ ছিলাম বসে। বাবাকে দেখলাম এখন শরির ঠিকই আছে ও মানে সবই পারছে কাজটাজ করতে আমি খেলছি এখন আর কি করবো আর কিছু নেই ওটাই একটু অসুবিধা হয়ে গিয়েছিলো আমার মানে কি বলবো ওই খেলার টাকাটা দিতে অসুবিধা হয়েছিল যে

আহ দুটো boot যখন আছে তুই এক কাজ কর না আমার boot দুটো নিয়ে নে। তা নিয়ে নেবো তুই কত দূর আছিস বলতো তুই আসবি তবে তো তুই কবে আসবি আমি জানবো কি করে বলতো? আরে না না আমার আসার সঙ্গে চাপ নেই তো কারণ আমার boot দুটো বাড়িতেই পরে আছে। ও তোর বাড়িতেই আছে? হ্যাঁ বাড়িতেই রাখা আছে। তুই গিয়ে শুধু কাকিমা কে মানে আমার মা কে গিয়ে বলবি যে আহ আমার boot টা দিয়ে আমি এমনিতেও phone করে বলে দেবো যে তুই যাবি boot টা নিতে তো তখন তোকে boot টা দিয়ে দিতে।

তুই যখন যাবি আমি তোর, তোর সঙ্গে কথা বলে আমি বাড়িতে phone করবো তখন বলে দেবো। ও ঠিক আছে।

হ্যাঁ। তুই এখন মানে কাজ কাজটাজ কিছু করিস না? হ্যাঁ বাড়িতে বলছে কাজ করতে এটাই সবসময় তো খেললে হবে না একটু তো কাজ করতে হবে। করি কিছু কিছু কাজ যখন হাতে টাকা থাকে না বা মায়ের কাছে টাকা থাকে না যখন দরকার হয় খুব তখন মানে যেটা হয় গ্রাম ঘরে রাজমিস্ত্রি ঘরে এরকমই করি। তারপরে ধর আর কি বলবো তুই আমাকে এই boot দিয়ে যে ক কত বড়ো উপকার করলি তুই জানিস্ ভাই। হ্যাঁ বন্ধু যদি বন্ধুর উপকারে না আসে তো আর কিসের বন্ধু বল?

ও তো আমাকে ভুলেই গেছে। কেন ভুলবে না বল football ও খেলছে আবার মানে lover এর সাথে কথাও বলছে তোকে ভুলবে না। আর পড়াশোনা তো করছেই ছেলে। তাই তো মেয়ে ফে মেয়ে পেয়ে আমাকে ভুলে যাচ্ছে তো বিশাল ব্যাপার তো। ওটাই ওটাই আর আমরা ধর football খেলছি ওর সাথে দেখা হচ্ছে তখনই কথা হচ্ছে তা ছাড়া এমনিতে কোনো সময়ই কথা হয় না। ব্যস্ত ছেলে ধর। কিছু বলতে যাচ্ছি যেই tuition আছে মানে private আছে বলছে। তারপরে ধর girlfriend এর সঙ্গে কথা বলছি এরকম এরকম বলছে। নিয়ে আর কিছু বলি না ওকে। আহ আচ্ছা এ শোন না, হ্যাঁ হ্যাঁ বল। বলছি আমার office এর time হয়ে গেছে ঠিক আছে তো office যেতে হবে তো পরে কথা বলবো তোর সঙ্গে। হ্যাঁ, ঠিক আছে টাটা। টাটা। Hello

হ্যাঁ, যুথিকা?

কেমন আছো? এই চলে যাচ্ছে গো, তুমি কেমন আছো? এই আমারও চলে যাচ্ছে, দিয়ে ভালো তো? হ্যাঁ, চলছে।

হ্যাঁ বাড়িতে ভালো আছে, তোমার বাড়িতে ভালো আছে? বৌদি তারপর পুচকু টা সবাই ভালো আছে? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি তবে পুচকু টার একটু ঠান্ডা জ্বর এইসব লেগেই থাকছে বুঝলে।

গরম লাগছে বলে ধরো sweater পড়ছে না। আহ হ্যাঁ গরম লাগছে sweater পড়লে আবার গরম লাগছে sweater না পড়লে আবার ঠান্ডা লাগছে।

হ্যাঁ সে তো অনেক টা ছোট ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ ডাক্তার দেখিয়েছিলাম, তবে ডাক্তার ও সেই একই কথা বললো যে দেখো আবহাওয়া পরিবর্তন হচ্ছে এই সময়টা একটু হবে। হ্যাঁ আর এখন কার ই তে বাচ্চাদের immunity নেই কিন্তু সবথেকে immunity power বাচ্চা দের থাকাই উচিত। উচিত কিন্তু এখন কি বলবো আর কাউরেই শরীরে আর সেরকম immunity নেই যাকে বললে। সেটাই গো। সেটাই কারণ দেখোনা টুক করতেই মানুষের রোগ লেগেই থাকে না। হ্যাঁ সব জিনিস যদি আবার ভেজাল হয়ে যাই, খাবার দাবার সব জিনিষই যদি ভেজাল হয় তাহলে তো রোগ আর ছাড়বেনা বলো। সেটাই দিয়ে বল কাজ কর্ম কি কেমন চলছে সব? এই চলছে আর কি ছুটি নিয়েছি আহ কালকে,

আমার কাজ এই চলছে মোটামুটি চলছে কারন ধরো যেটাতে কাজ করি job সেটাতে একটু মানে time maintain করাটা মুশকিল কারন নটা টু ছটা যাওয়া আসা তারপর একটু সমস্যা হচ্ছে বুঝলে।

বাহ্! তা তো খুব ভালো কথা, নিজের ব্যবসা থাকা থেকে ভালো আর কিছু হয়না পরের ই তে কাজ করতে হয়না পরের কিছু শুনতে হয়না। সেটাই কারণ দেখো একটা company তে যদি কাজ করি তাহলে ওদের সময় মত চলতে হবে ওদের কথা মত চলতে হবে, তাই না? হ্যাঁ আর এখন company তে যা একটু ভুল হলে যা তা কথা শোনায়, কিছু মানে না। সেটাই কারন একটা ভুল হয়ে গেলে মনে হয় যেন মানে কি এমন দোষ করে ফেলেছি বুঝলে। হ্যাঁ তারপরে ছুটি দেয়না ছুটির জন্য সব না না করে আর নিজের একটা ব্যবসা থাকলে কি আজকে বন্ধ থাকলো আজকে ঘুরে আসি বা লোক রেখেও যাওয়া যাই। সেটাই তারপর ধরো income মানে income এর কথা যদি বলতে যাই তাহলে ব্যবসা তে কি তোমার কোনোদিন বেশি হবে কোনোদিন কম হবে বুঝলে?